বিসকিট আছে ইন্নো আছে--

বড় সেলুন আছে এখানে একট্ ম্যাট আছে ভেতরে |

একটা বোর্ড আছে মাস্ক আছে

এই খানে দেখো একটা ছেলে আছে ওর মা আছে--

এই খানে দেখুন ঘর আছে।